দর্শন প্রাথী হইলেন তাহাদের শহীদ বহু বিচার বির্তক ও আলোচন আন্দলনের পর স্থির হইলো যে ভারতীয় রমণী গন registry আইনের আমলে আশীবেন না সম্ভাবিত নিদ্রহের কটক্তারে হাই হইলো বটে কিন্তু শ্রী যুক্ত গান্ধী এই খানে নিরস্ত্র থাকা সঙ্গত বোধ করিলেন না তিনি সঙ্কলে

সভায় pass হইয়া গেলো যে দিন উল্লেখিত আইনটি ব্যবস্থাপক সবার পরিগৃহীত হয় সেই দিনি শহরের অপরাংশের Empire theatre ভারতীয় গন

থাংগা দাংগামা করিবেন না শুধু সুদৃঢ় মানুষীক বলে সহস্র নিপিরণ সহ্য করিয়াও সংকল্প ওটুট রাখিবেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে এগারোই September মহাত্মা গান্ধী ট্রান্স বাল বাসি ভারতীয় গন কে এই মহা মন্ত্রে বৃক্ষিত করিলেন ইহা ভবিষ্যৎতে তাহাদিগকে অক্ষয় কবজ রুপে রক্ষা করিয়া ছিলো নতুন আইনে সম্রাটের সম্মতি যাহাতে পত্তত না হয় তরজন্য বিলাতে ঘোরতরও আন্দোলন উথাপনের উদ্দেশে নিযুক্ত গান্ধী কয়েক জন কর্মী সহ ইংল্যান্ড যাত্রা করিলেন এই সময় সান্স বালে দায়িত্ব মূলক government প্রতিষ্ঠার কথা চলিতেছিলো বিলাতের কর্তৃপক্ষ শ্রীযুক্ত গান্ধীর উথাপীত সমস্যার মীমাংসা ট্রান্স বালের ভাবি government কবি বেনবুলিয়া প্রস্তাবিত আইনে সম্রাটের সম্মতি রত করিয়া দিলেন এই সুযোগে দক্ষিন আফ্রিকা বাসি ভারতীয় গনে স্বার্থ রক্ষার্থে লন্ডনে একটি Committee প্রতিষ্ঠিত হইলো মাড়াতের ভূত পূর্ব governor লোড এন্থিল Committee র president এবং স্যার মঞ্চের রোজী ভোবো নগরী উহার কার্য করি chairman নিযুক্ত হইলেন এত আয়োজন সত্তেও কিন্তু শেষ রক্ষা হইলো না ট্রান্স বাল নতুন শাসন প্রর্বতনের সঙ্গে সঙ্গে উনিশশো সাত খ্রিস্টাব্দে জুলাই মাসে প্রস্তাবিত আইন টি পুনরায় পরিগৃহিত ক হইয়া সম্রাটের সম্মতি লাভ করিলো এখন ট্রান্স বাল বাসি ভারতীয় গন কি করিবে তাহাদের প্রতিজ্ঞা অক্ষুণ্ণ রাখিতে হইলে সমূহ বিপদে সম্ভাবনা আইন অমান্য করিলে জেলে যাইতে হইবে অশেষ নির্যাতন ভোগ করিতে হইবে হয়তোবা কর্তৃপক্ষে কোপা নলে পরিয়া পথে ভিক্ষারি সাজিতে হইবে জলে বাস করিয়া কে কুমিরের সহিত বাজ সাজিতে সক্ষম এই দিকে শ্রীযুক্ত গান্ধীর জ্বলন্ত বক্তিতা অসার্ন্ত উৎসাহ বানী ভাবন মদিনী লেখনী ভারতীয় গনের হ্রদয়ে তরিন শক্তি প্র সঞ্চার করিতেছিলো তিনি সজাতির গৌরব নিশান সমুন্নত রাখিবার জন্য প্রান্স পরশি ভাষায় ভারতীয় গন কে উত্তেজিত করিতে লাগিলেন তাহার ইঙ্গিতে দক্ষিন আফ্রিকার ভারতীয় সমাজ যন্ত্র এক গভীর মন্দ্রে বাজিয়া উঠিলো সকলে সমস্বরে কহিলো আমরা মরিবো তবুও আত্মসম্মান বিসর্জন দিব না দক্ষিন আফ্রিকা বাসি চীনা গন এশিয়া বসি বলিয়া নতুন আইনের নিকরে আবদ্ধ হইয়া ছিলো তাহারা এই আন্দলনে যোগ দিলো সরকারি রেজিস্থায়েরা এ ভারতীয় গনের নাম তালিকা ভুক্ত করিবার জন্য নানা স্থানে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন কিন্তু প্রায় পনেরো আনা ভারত ভাসি কিছুতেই নাম লেখাইলেন না টিপ সহি দিলেন না তখন তাঁহা দিগোকে আইনের বলে দলে দলে জেলে পাঠানো হইতে লাগিলো ভারতী কয়েদী দলে কারাগার পরিপূর্ন হইয়া উঠিলো তাহাদের মধ্যে ধনি দরিদ্র ইতর ভদ্র বালক বৃক্ষ বৃদ্ধ সকল শ্রেণির লোক ছিলেন তাহারা সকলে সানোন্দে সৃত বক্ষে কারাংগনে প্রবেশ করিতে লাগিলেন কারাগার আনন্দমুখর হইয়া উঠিলো উনিশশো সাত খ্রিস্টাব্দে শেষ ভাগে শ্রীযুক্ত গান্ধী ও আইন অমান্যের অপরাধে অভিযুক্ত হইলেন তিনি আদালতের বিচারকের সম্মুখে ভারতীয় গনের সমুস্থ আপরাধ নিজের কন্ধে গ্রহক করিয়া লইলেন আমি তাহাদিগোকে নিরুপদ্রপ প্রতিরোধ নিজে শিখাইয়াছি অতই সর্বাপেক্ষা অদিশাস্তী আমাকে দেওয়া হক

নির্বন্ধতার সীহ নির্বন্ধা তিসার সত্যে বিচারক তাহাকে মাত্র দুই মাস বিনাশ্রমে কারাদন্ড ভোগ করিপায় আদেশ দিলেন কর্তৃপক্ষ ভারতীয় গনের অদ্ভুত দৃরতা দেখিয়া স্তম্ভিত হইলেন তাহারা মনে করিয়া ছিলেন দাঙ্গামা সহজে মিটেবে আইনের চাপে ভারতীয় গন সাহেস্তা হইয়া যাইবে কিন্তু তাঁহা হইলো না কুলপ্লাবিনি স্রোতস্বিনী ন্যায়ে প্রবল ভাবে বন্যায় ভারতীয় সমাজ উতলিয়া উঠিলো তখন কর্তারা বিপত গোনিলেন মিটমাটের কথা বার্তা চলিতে লাগিলো সহন্স বল leader পত্রের সম্পাদক মিস্টার কাসফ্রাইডে মারফতে শ্রী যুক্ত গান্ধী পমুখো নেত্রী বর্গকে যানানো হইলো যে আপাতত তিন মাস কাল নতুন আইনের প্রয়োগ বন্ধ থাকিবে এই সময়ের মধ্যে যদি ভারতীয় গন সেচ্ছায় নাম লেখায়তে প্রবির্ত্য হন তাঁহা হইলে আইনটি পরে এঁকে বারে পরিত্যক্ত হইবে government এর পক্ষে জেনালস মার্ক স্বয়ং সরকারি কর্মচারি গনের সম্মুখে শ্রীযুক্ত গান্ধীর নিকট প্রসিসুতো হইলেন যে ভারতীয়গন যদি সতো পবিত্র হইয়া নাম register করিয়া দেন তাঁহা হইলে আইনটি নিশ্চয়ই বাতিল করা হইবে যেনাল মার্স এর অতীতে বিশ্বাসস্থাপন করিয়া সরল হৃদয় ব্রান্ধি প্রস্থাবিত সর্তে স্বীকৃতো হইলেন কিন্তু তাঁহা সহকর্মী গনের মধ্যে কয়েকজন ইহাতে গোর তোর আপত্তি তুলিলো তাহারা ভাবিলো এ কাপুরুষতা কেনো কেহো কেহো তাহাকে সরকারি গোয়েন্দা বলিয়া সন্দেহের চোখখে দেখিতে লাগিলো শ্রী যুক্ত গান্ধী সকলকে সেচ্ছায় নাম registry করিবার জন্য আহ্বান করিয়া নিজে পথ প্রদর্শক রুপে অগ্রসর হইলে registry office এর পথে এক অবস্থান ভিগো নির্ভিগ পাঠান তাহাকে বিভীষণ ভ্রমে গুরুতর আঘাতে জর্জরিত করিলো প্রহার কাতর গান্ধীর সঙ্গাহীন দেহ যোশ রাজ পথে লুটাইয়া পরিলো তাহার ক্ষত বিক্ষত মুখো মন্ডলে অজস্র রক্ত ধারা ছুটেছিলো কয়েকজন স্বহৃদয় ব্যক্তি তাহাকে ধরাধরি করিয়া রেবারেন্ট মিস্টার জেজে ডোকেন গৃহে তুলিলেন ডোক সাহেব শ্রী যুক্ত গান্ধীর গুনো মুগ্ধ বন্ধু তিনি তৎক্ষণাৎ ডাক্তার আনাইলেন কিন্তু ক্ষত স্থান সেলাই হাবার পূর্বেই শ্রীযুক্ত গান্ধী নাম register দরখাস্তে সই করিবেন বলিয়া ব্যস্ততা প্রকাশ করিতে লাগিলেন তখনও শোণিত ধারা ছুটিতেছে ক্ষত স্থানে দারুন যন্ত্রণা অনুভূত হইতেছে কিন্তু সেই দিকে ভ্রুক্ষেপ মাত্র নাই অনেকে তখন তাহাকে নিদ্রস্ত্র জন্য অনুরোধ করিলো কিন্তু তিনি তৎক্ষণাৎ নাম registry না করিয়া নিশ্চিন্ত হইতে পারিলেন না এই প্রহারের ফলে শ্রী যুক্ত গান্ধীর অবস্তা এমনি সংকটাপন্ন হইলো হইয়া উঠিলো যে অনেকে তাহার জীবন আশা ছাড়িয়া দিলেন এই সময় রেভারেন্ট মিস্টার ডোকে রিস্বহৃদয়া পত্নী জননীর ন্যায় অহর আচরো রোগীর সর্যা বাসসে বসিয়া মাতৃহৃদয়ে অকৃত্রিম স্নেহ দ্বারা ঢালিয়া রোগীর পরিচর্যায় বর্তি হইলেন তাহার ওইকান্তির যত্নে শ্রীযুক্ত গান্ধী উত্তরত্তর নিরমান নিরাময় হইয়া উঠিলেন কাছি ভারতীয় লক্ষ্যভ্রষ্ট হইয়া পরে এই আশঙ্কায় শ্রী যুক্ত গান্ধী উল্লেখির দুর্ঘটনার দিন অপোরান্নের রোগ যন্ত্রনায় কাপিতে কাপিতে কসরা লিখিত স্তাহার প্রচার করেন প্রহারে তারিগন জানিত না যে তাহারা কি করিতেছে তাহদের মনে হইয়া ছিলো আমি অন্যায় করিতেছি ফলে প্রতিকারের যে একমাত্র উপায় তাহারা গেতো আছে তাহাই অবলম্বন করিয়াছিলো অতএব তাহাদের বিরুদ্ধে যেনও কিছু করা না হয় ইহাই আমার অনুরোধ হিন্দু গন হইতো এই জন্য ক্ষুব্দ হইতে পারেন যে একজন বা কয়েকজন মুসলমান আমাকে আঘাত করিয়াছে এভাবে ক্ষোভ প্রকাশ করিলে তাহারা বিধাতার চোখখে এবং যতাশী সম্মুখে দোষী হইবেন আজ যে রক্ত পাত হইয়াছে তা যেনো হিন্দু মুসলমানকে সৃতির বন্ধনে জরিয়া দেয় ইহাই আমার ঐকান্তিক কামনা শ্রী ভগবান আমার কামনা পূর্ণ করুক নিরু পদ্রব ও প্রতিরোধের প্রকৃত মর্মও হ্রিদগাম হইলে একমাত্র ভগবান ব্যতিত আর কাহাকেও ভয় থাকিবে না সঙ্গোম সংযম শীল ভারতীয় বা ওইনিতি অবলম্বন করিলে তো কর্তব্য পথ হইতে বিচ্যুত হইবেন না তাহারা স্বেচ্ছায় নাম registry করিলে নতুন আইন পরিতক্ত হইবে এই রুপ প্রতিশ্রুতি প্রদত্ত হইয়াছে অতএব প্রত্যেক ভারত বাসির পক্ষে কতব্য জ্ঞানের উপনিবেশিক government এর মতানবর্তি হওয়াই বাঞ্চনিয় কেমন আছো বলো, অনেক দিন কথা হচ্ছে না, আচ্ছা, হেঁ, আর এইতো চলছে আমারো কাজ চলছে, মানে সময় পাওয়া টা খুবই কষ্টের, খুব মানে সময় বের করতে পারছি না নিজের কাজেও এখন ব্যস্ত কিন্তু কালের, আহ news টা দেখলাম, একটা news টা দেখে না মন তা খুব খারাপ হয়ে গেলো বুঝলে কারণ হচ্ছে তোমার, হটাত আবার তুমি দেখেছো কি না জানি না আহ যে news দেখে news এ দেখাচ্ছে যে আবার কবিড বেড়েছে, আহ তোমার সেই . হেম, আর তোমার হচ্ছে সবথেকে বোডো কথা, তোমার চিনে যে দেখাচ্ছে, চিনে যে varient টা চলছে, সেটা তো মানে চিনে তো, প্রথমে তো news যে দেখাচ্ছে যে তোমার চিনে তো last মানে কত month ধরে তোমার, খুবই চলছিল, মানে ওদের লোকডাউন চলছিল, চীনের news এ দেখছিলাম, তার পরে এখানে এখানে দেখাচ্ছে আবার news এ তোমার আবার পাওয়া গেছে, মানে সেই যে seven varient টা, যেটা তোমার কমিক্রন টা, আমাদের বেঙ্গলেও তোমার ধরা পড়েছে, মানে পাঁচ-ছ জন already হয়ে গেছে, এবার বোলো এই যে দেখায়, আর সব বড়ো থেকে কথা যেন তো মানে আহ এটাও ঠিক news এ দেখাচ্ছে কিন্তু যাবার news, মানুষ কে না ভয় ও পাইয়ে দেয়, মানে, হাঁ একদমই তাই আর ওরা না মানে একটু বাড়িয়ে বলে তোমার আমার মনে হয়, আর এই তোমার যে মানে সবি তো বুঝতে পারো মানে এক একটা news channel এক একটা party politics এর ব্যাপারই চলে, মানে কখন কি বলে সেটা বোঝা মুশকিল, সেটাই, হাঁ, সাভাবিক কথা আরে তোমার যখন,

হাঁ, হাঁ হাঁ, ইটা তুমি ঠিক বলেছো, এই news টা আমিও দেখলাম তোমার যে news টা telecast হচ্ছিলো, তখন তোমার মানে আগের বছর তোমার এই সময় তোমার সেই thirty first এর পরে declare করলো যে তিন তারিক থেকে তোমার লোকডাউন শুরু হবে, তিন জানুয়ারী তিন তারিক থেকে সেটাই তোমার আবার repeat করেছে, তারপরে ওখানে অনেকেই comment ও করেছে দেখলাম যে না এইটা আগে news দেখাচ্ছে, আগের বছরের news দেখাচ্ছে, হাঁ, ঠিকি বলেছো, আমার মা আছে না, আমার মা, তোমার কি বোলো তো ভীষণ panic করতো যে এই খবর গুলো দেখে, আমি তো, সেটাই, আর আমিও এটাই ভাবি যে মানে news টা তোমার কি ভাবে দেখায় যে news টা তোমার হচ্ছে, তোমার যে দেখাচ্ছে যে, আহ এরকম news গুলো দেখে কি মানে লোক কে harrest করে সেটা তো আমি বুঝতে পারি না, হেঁ, ওটাই তো হচ্ছে কথা তোমার, তারপরে তোমার দেখো না আমার মা সারা দিন news channel চালিয়ে বসে থাকবে, আরেকটা তোমার main হচ্ছে আমার মুখে মুখে তো বলেছে এর আগে মা হচ্ছে সেই pension holder তো, এবার pension holder দের তো শুনেছ কি না জানি না, তোমার DA পুরো আটকে দিয়েছে, DA তো দিচ্ছে না, যারা সরকারি কর্মচারী এবার ওই DA নিয়েই সারা দিন ওই news দেখে যাই যে, কি হবে, clear করবে কবে? এই হবে এই সব news এ দেখাচ্ছে সমানে ওই বসে বসে দেখবে আর ওই দেখতে দেখতে দেখতেই তোমার এই news গুলো চলে আসে কোবিদ এর news গুলো, তখন বলছে আবার লোকডাউন হবে, আবার এই হবে এই, মানে এই .

ওরা তো দেখিয়ে দেয় ঠিকি কিন্তু এই যে সবাই ধরো একটু আবার আগের জীবনে ফিরতে চলেছে মানে যারা job আমরা private job করি আমাদের একটা job বা যারা business করে তাদেরও একটা মানে, তারাও business এর দিকে আস্তে আস্তে বাড়ছে, আবার যদি problem তারপরে তো first তোমার হচ্ছে education টা, education টা বোলো আগে যাই হোক না কেনো আগেই খবরে এ দেখাবে যে news তোমার হচ্ছে স্কুল বন্ধ, আর হচ্ছে তোমার লোকাল ট্রেন বন্ধ,

একদম, একদম, ভুলে গেছে তো, তারপরে তুমি ভাবো না দু বছর ধরে কোনো board exam হয় নি, মানে যারা ধরো, মাধ্যমিক দেবে, বা যারা হচ্ছে HS দেবে, তোমার দু বছর ধরে তো তাদের board exam হয় নি, এবার যদি তাদের ক্ষেত্রে ধরো তারা যদি একটাও যদি board exam না দিতে পারে, তাদের ও তো future এ তোমার problem হবে না যে,

একদম একদম, ওটাই বলছি, একদমই নোই ওদের কি দোষ ওরা তো মানে situation এর ওরা, মানে ওদের সাথে খারাপ জিনিস তা হয়ে গেছে, না, না, না, না একদমই পরে না, আমারও তোমার কাকার মেই আছে তোমার এই বছর HS দেবে, মাধ্যমিক ও তো দিতে পারে নি তোমার, এবার তোমার test হলো স্কুল থেকে যে test হলে, এবার test এ তোমার আহ allow হয়েছে, হয়েছে যখন কিন্তু ওর মা garden meeting এ গেছিলো, মানে সব parents দের এ ডাকা হয়েছিল, তখন নাকি ওদের মানে সব বলেছে যে আহ আহ sir রা যে ওদের লেখার অভ্যেস তাই চলে গেছে, মানে আমরা যখন পরীক্ষা দিতাম ধরো তিন ঘন্টা continue একটা যে বড় question লেকের যে একটা বলছে ওদের সেই অভ্যেস তেই চলে গেছে,

হ্যা, বলছে তো বলছে মানে test এর result কারুর ভালো হয় নি, মানে আমার ওই কাকিমা এসে গল্প করছে বলে জানিস এরকম বলছে sir রা, তখন, বাচ্চা দেরও তো দোষ দিয়ে কোনো লাভ নেই কেনো, ওদের তো সেই যে মানে লেখা যেটা আমরা পরীক্ষা দিতাম যেটা আমাদের complete করতে হবে তার পরে বড় question এ এতটা number পেতে গেলে, আমাকে এতো পর্যন্ত লিখতে হবে, ওদের সেই লেখার অভ্যেস তাই চলে গেছে, মানে speed টাই নেই, ওরা complete ই করতে পারছে না, মানে question যে complete করবে সেই, সেই সময় টা মানে adjust এ করতে পারছে না,

না, না কোনো লাভ নেই তো ওদের তুমি বোলো না, আর এইযে এখন তারপরে আর একটা হচ্ছে কথা এখন বাচ্চা দের হাথে থেকে তুমি ফোন টা mandatory হয়ে গেছে, মানে আমরা যে পড়া, হ্যা, হ্যা, তোমার হচ্ছে ওই মানে সরকারই ঘোষণা করেছিল, যারা তোমার আহ যারা তোমার eleven থেকে twelve এ উঠবে, মানে eleven pass করার পরে তোমার হচ্ছে, টাকা দেবে, তোমার আমি বলছি কত, মানে এগারো হাজার আমি যেটা শুনেছি কারণ আমার যে কাকার মেয়ে টা পড়ে, ওই বলছিলো এগারো হাজার news এ দেখিয়েছে মানে, আর ফোনের টাকা োর এ বছর ও পেয়েছে, সেটা আমি খবর ও দেখলাম যে,

তুমি ষোলো সতেরো বছর তো টাও বেশি বললে, যে eleven twelve এ পেয়ে যাই, আর তুমি বোলো না যখন ছোটো বাচ্চা রা, ছোটো বাচ্চা রাও তো ফোন নিয়ে online এ class করেছে সব, এবার ওদের মধ্যে ইটা, হ্যা, এই বাচ্চা গুলো কে দেখি তো ধরো আমার আহ এই যে দিদির ছেলে আছে, ওমা দেখি সবসময় একটা হাথে একটা ফোন নিয়ে game খেলে যাচ্ছে, সারাক্ষন, মানে সারাক্ষন ওই ফোনের মধ্যে ডুকে বসে আছে কে বাড়ি তে আসছে কে গেলো,

দেখবে বসে বসে ফোন টা সারাক্ষন মানে ওর, ওর ধরো বাড়ি চলে গেছে, তো সেই বাড়ি আবার ধরো ফোন করছি আমরা কোনো দরকারে এবার বাচ্চা টা ফোন দেখছে তো বার বার কেটে দেবে, বাবার বার কেটে দেবে, এবার ধরো, কোনো time এ বলি emergency কোনো যদি তোর সাথে যোগাযোগ করতে হয় তাহলে তো আমরা করতে পারবো না, হ্যা, হ্যা, হ্যা হ্যা হ্যা হ্যা

সত্যি কোথায়, তারপরে তুমি জানি না আহ খবরে দেখেছো কি না, এর আগে news এ দেখিয়েছে, তোমাদের আহ ওদিকটাতে মানে দুর্গাপুরের ওই সাইড টা হয়েছে কি না জানি না, আমাদের এই কলকাতার এদিকে news এ প্রচুর দেখিয়েছে, এই news ঠান্ডা টা, পড়াশোনা কমেছে, ডেঙ্গু টাও খুব বেড়েছিল, দেখেছো কি না news জানি না,

প্রচুর, প্রচুর বেড়েছিল আমি তো দেখছিলাম মানে খবর এ দেখাচ্ছে, আর আমাদের এই side টা, উহ মশার ও উৎপাত হয়েছে, তারপরে খবরে দেখলাম মানে আহ তোমার কলকাতার দমদম ওই side টা তে প্রচুর মানে ভোরে গেছিলো, এতো মানে দেখছিলো আর news এ এরকম ভাবে দেখাচ্ছে, আর তোমার news এ দেখলাম, যে তোমার হুগলী বোলো দমদম বোলো অনেকেই মারাও গেছে, ডেঙ্গু তেওঁ মারা গেছে, মানে এইবার এতো দিন মানে ডেঙ্গু তা বেড়েছিল,

একদম, একদম যা বলেছো মানে, খবর দেখতে গিয়ে না আমি বাড়ি তে সবসময় মানে খবর চালালেই আমি বলি যে, খবর দেখে কি করবে সেই তো একই খবর repeat হবে, এই মাথা কারাপ করে দেবে, এই চলবে আর, আর একটা জিনিস দেখো তোমার মানে এই যে ধরো খবরে দেখি তোমার এই কোবিদ এর জন্য বলছে যে লোকডাউন হবে, তোমার first school বন্ধ হবে local ট্রেন বন্ধ করে দেয়, কিন্তু এদিকে দেখো তোমার vote সামনে আছে, Vote এ তোমার প্রচার চলছে, তার পরে তোমার meeting হচ্ছে, সবকিছুই হচ্ছে, ওরে বাবা ইটা ঠিক বলেছো, শুদু মানে খবরে তো দেখলাম, আর তুমি যেন না মানে আমাদের এদিকে তো seat পড়েছিল, ব্যারাকপুরের এদিকে, তুমি খবর এ দেখতে পেয়েছো কি না, জানি না, ওটা দেখি আমিও দেখছিলাম খবরে যে এতো মানে ট্রেন এর মধ্যে ট্রেন দিয়েছে extra কিন্তু তাও, তাতেও কলাতে পারে নি, মানে এতো ভিড় যাচ্ছিলো,

তাহলে ভাব তুমি মানে এখানে, আহ ওটাই তো বলছি আসলে কিছুই না যেন সাধারণ মানুষের problem যারা খুব মানে high-fi লোক আছে, বা যাদের পয়সা আছে তাদের তো অসুবিধে নেই,

Hello হেঁ, সেটাই,

সেটা ঠিক বললে কিন্তু একদম ইটা . এটা ঠিক বলেছো, ওই একটা জিনিস এ মানে বার~ তুমি প্রত্যেক টা news channel ঘোরাবে, দেখবে একটা জিনিস দেখাচ্ছে শুধু , হ্যা, মানে সেই place তোমার একই থাকছে, মানে একটু ধরো এদিক-ওদিক করে দেখাচ্ছে, সব channel গুলি তেই same দেখাচ্ছে, এইগুলোই তো দেখাচ্ছে আর কি? হুন, আর এখন তোমার, তুমি কি মানে তুমি সবথেকে বড়ো কথা news channel এখন মানে তোমার TV ও তো দেখতে লাগে না যে তুমি TV দেখছো তার পরে তুমি news টা জানতে পারছো সেটা তগো নয়, তোমার হাথে ফোন আছে, ফোনেও সবার মোটা-মটি news channel আছে, plus তোমার,

এই complex এ এখন না আগে ইটা হতো না, এখন জল হচ্ছে, বৃষ্টি হলেই না জল হয়ে যাই, এবার ওই জলের মধ্যে হেঁ, দাঁড়িয়ে যাই, এবার ওই তোমার জলের মধ্যে চুরি হয়েছে, ভালো কথা, এবার আমরা তো জানি, এবার হট, করে মানে আমরা মানে জানিয়েই না রাতে ওটা হয়েছে, এবার সকাল বেলায় মা উঠেই, মানে মা উঠেই ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে fresh হয়ে, চা করবে তার সাথে সাথে news channel চালাবে, এবার দেখছি news channel এ তোমার আমাদের, Complex দেখাচ্ছে যে এরকম চুরি হয়েছে, এরকম এই ঘর থেকে ইটা হয়ে গেছে, ভাবো তুমি মানে আমরা পাশেই থাকি মানে আমরা কিন্তু কিছুই টের পাই নি,

সেটাই তো আরে বললাম না আমরা মানে নিজেরা সামনে মানে ধরো আমাদের আহ room এর সামনেই হয়েছে, কিন্তু এরকম হয়েছে যে আমরা নিজেরাই টের পাই নি যে, তার পরে দেখসি যখন morning এ উঠে সকাল বেলায় news এ দেখতে পাচ্ছি, ভাব তুমি news এ খবর চলে গেছে, কিন্তু আমরা পাসে থেকেই মানে আমরা কিছু বুঝতেই পারি নি কিছু জানতে পারি নি, তার মানে খবর মানে news.

বা বা, বা বা একদম, মানে একদম তোমার একদম ওরা খবর চলে যাই ওরা telecast শুরু করে দেই, তার পরে আসে পাশের লোক জন কি সেই জিজ্ঞেসা করে, মানে আমরা তখন দেখছি, news এ সবাই কে দেখতে পাচ্ছি, দেখে ভাবছি ও বাবা এটাতো আমাদেরই complex, আমাদের এখানেই তো হয়েছে,

হেঁ, হেঁ সেটাই, হেঁ, এখন তো ইটা তোমার মানে এই just তোমার ইটা দু দিন মানে আমি দু দিন আগে কার news ই বলছি, মানে দু দিন আগে, তার আগে কিন্তু দেখছিলো না news এ কোনো, বা কোনো ছিল না, হেঁ, আমিও তো সেটাই,

একদমই তাই, একদমই সেটাই হচ্ছে, একদমই, একদমই সেটা মানে তোমার হচ্ছে, আহ marks টা কেন আর ইটা ভাবো যে এইযে আবার বলছে মানে লোকডাউন হওয়া টার মানে টা কি মানে আবার তোমার, School বন্ধ, তার পরে কোনো exam হবে না, exam গুলো বন্ধ হয়ে যাবে আবার সেই online শুরু হবে, এতে তো problem হয়ে দাঁড়াবে, এবার যারা সরকারি চাকরি করে তাদের তো অটো effect পড়ে না, effect পড়ে হচ্ছে যারা যারা তে আছে,

হেঁ, তার পরে ওই টা, না তার পরে আবার দেখাচ্ছে, তারপরে আবার কি আমাদের ধরো হটাত তোমার তোমার যদি কারো কোথাও plan থাকে যাওয়ার, ধরো সেই বাইরে গেছে,

এরকম ও আছে অনেকেই ঘর~ ঘোরার জন্য না treatment এর জন্য গেছে, চিকিৎসা করতে গেছে , একদম, তোমাকে আমি বলবো জানি না তুমি কি ভাবো, মানে এরা কিন্তু যতোটা না হয় না বেশি বাড়িয়ে বলে,

হ্যা, আর কি আর যতো তুমি খবর দেখবে, ততো মানে তোমার ভয় তে তুমি ভয় পাবে বেশি, ভয় পেয়ে যাবে এগুলোই তো চলছে, একদম তাই, সেটাই তো হয়ে যাই, মানে আমরা তো বুঝতে পারি না, বুঝতেও পারি না সেটাই হয়ে যাই, হ্যা সেটাই তো দেখছিলাম,

হেঁ, ওটা তো একদম বলাই আছে, ঐজন্য তো আমি বাড়ি তে সবসময় বলি যেন news channel গুলো বেশি না দেখায় ভালো তুমি তাতে ভালো থাকবে,

আচ্ছা, আচ্ছা, ভালো করে চললেই ভালো,

হ্যা হ্যা করবো গো করবো, হ্যা, হ্যা হ্যা রাখো। পাঁচালী, পাঁচালীরা মধ্যযুগ থেকে আধুনিক কালে অনেকটা প্রজন উম অনেকটা বদলে গিয়েছিল। মধ্যযুগে পাঁচালী প্রবন্ধ, পাঁচালী ছন্দ প্রভৃতি উল্লেখ থেকে মনে হয় রামায়ণ মহাভারত ভাগবোধ শ্রীরাম মঙ্গলকাব্য অক্ষাত পিণ্ডি পুরাণিক কাব্য বা ছন্দ পৌরাণিক কাব্যসমূহ জিদ বিশিষ্ট রীতিনীতিকে

সমক্ষে অখ্যান কাব্য ও পার্সির টানের সুরে আবৃত্তি করা হয় মাঝে মাঝে করুণ স্বর ও আদিবাসী আপ অন্তর্চোদ বিপত্তি বা নেয়া শ্রী চণ্ডী গানের শুরে গাওয়া হতো। এভাবে একবার আবৃত্তি একবার গান ছিল মধ্যযুগে মঙ্গল পাঁচালী কাঠের সা~ সাধারণ নীতি। কাহিনির নাটকীয় অংশ আবৃত্তির সময় কাব্য কাথ~ থকের বচন সঙ্গীতে কিছু কিছু নাটকেও ভাব সঞ্চারিত হত। এইজন্য মধ্যযুগে যোগীও পাঁচালী ছিল নাট্যরক্ষ প্রান্তর। অনুমান নট-পুরাণ পুরাণ পাঁচালী ধারকে দুটি শাখায় বিভক্ত করা হয়। সপ্ত দশক শতাব্দীর ও ববুর্চিক ধারা এবং সপ্তদশ, অষ্টাদশ শতাব্দীর ধারা প্রথম জীবিকার জন্য কেউ কেউ পাঁচালী দল প্রস্তুত করে বাধ্য শব্দ সহ সহকারীদের অর্থাৎ দোহার দের নিয়ে উব~ উৎসব অনুষ্ঠান মঙ্গল কাব্য ও অনুবাদ পাঁচালীর আকারে পরিবেশন ব্যথিত বহন করত।

আরম্ভ করে প্রাক দশসারচি পর্ব পর্যন্ত অর্থাৎ উনবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত বৃষ্টিতো কটি অংশকে পাঁচালীর তৃতীয় পর্যায় বলা যেতে পারে। এই সময় তার পাঁচালীকে নাট্য ভিত্তি ও পাঁচালীর সামান্য সংমিশ্রণ পেয়েছিল এবং ওর ওরা আবৃত্তি ছাড়া কাটা কোন উল্লেখ পাওয়া যায় না। পাঁচালী গানের চতুর্থ পর্যায় কালে বলা যেতে পারে নবপর্যায় বা সূচনা সম্ভব্য গঙ্গার নারায়ণ লক্ষ্মীকান্ত বিশ্বাসের আতি এবং যা পরিণতি পাচালে সম্রাট দর্শকের সেই রায়ের হাতে পুরাতন ধারায় পাঁচালীর সঙ্গে নব পর্যায়ের পাঁচালী বৈশিষ্ট করতো যে পার্থক্যগুলি চোখে পড়ে তা হলো আবৃত্ত ও গান মধ্যযুগীয় পাঁচালীক নীতি। নব্য পাঁচালীকে তার সঙ্গে ছাড়া কাটানোর উক্ত হয় বোধহয় দুভাই গঙ্গা নারায়ণ সংস্কার ও সর্বপ্রথম পাঁচালীকে এবং তার বাচ্চাকে ছাড়া ব্যবহার করেন। নব্য পর্যায়ে পাঁচালী জীবিকা হিসেবে ব্যাহত হতে লা~ লাগল। যা মধ্যযুগীয় পাঁচালীকে ছিলো না। সম্ভবত লক্ষীকান্ত বিশ্বাস প্রথম পেশ~ পেশাধারী পাঁচালী দলের সংগঠন। মর্গসংগীতে কলারু পাঁচালী গান গানে প্ৰ~ প্রয়োগ করে লক্ষীকান্ত উদ~ উদ~ আধুনিক পাঁচালীকে যথার্থ আধ~ আধুনিক করে তোলেন তার শরীর পরবর্তী~ পাঁচালীওয়ালা অনুসারেই করেছিলেন। উর রতন পাঁচালী সম্ভব্য কাহিনীকে পাঁচালীর প্রধান পার্থক্য দিকলীলা বহির্ভুক্ত আধুনিক bus stop কাহিনীকে পাঁচালী গানের উপজীব করা। মধ্যযুগে প্রায় সমস্ত কাচ~ পাঁচালী দেব্রকিয় ও দেব মহাপুরুষদের কাহিনি। কিন্তু আধুনিক কালে কিন্তু আধুনিক উনবিংশ শতকে দ্বিতীয় দশকে, কলকাতা পাঁচালী দল দেবমত্ত হয়ে ত্যাগ করে অন্য বিষয়ে প্রতি আকৃষ্ট হন। সম্ভবত লক্ষীকান্তই এর সূচনা করেন। তার প্রচলনশীল পাঁচালী শীর্ষ একটি বেঙ্গ কৌতুকপূর্ণ পাঁচালী চিরদাংশ ঈশ্বর গুপ্ত সংগ্রহ ছিলেন। লক্ষীকান্ত ভাষা ও ঘুড়ির উপরেও পাঁচালী রচনা করেছিলেন। উল্লিখিত পাচার্য ছাড়াও উভয় পর্যায়ের পাঁচালী গানের রুচি পার্থক্যটি কষ্ট লক্ষীকান্তের গানে গানেই যথেষ্ট।